Hello হ্যাঁ আমি আমিনিয়া restaurant থেকে বলছি আপনার কি চাই ma'am? আচ্ছা আপনার বিনি~বিরিয়ানি নিয়ে যত menus আছে সেটা বলবো তাই তো? আচ্ছা আচ্ছা তা rate টা বলবো ma'am? ও ma'am ঠিক আছে ঠিক আছে। Seven to eight types of বিরিয়ানি পাওয়া যাচ্ছে ঠিক আছে, আর হচ্ছে যে একটা হচ্ছে আহ first এ প্রথম হচ্ছে আমাদের, হ্যাঁ আর হম দ্বিতীয় number হচ্ছে আমাদের পনির বিরিয়ানি ওখানে শুধু পনির থাকবে। হ্যাঁ আহ আরেক টা হচ্ছে আপনার আহ তোমার সবজি সব রকমের সবজি দিয়ে veg বিরিয়ানি। ওই কাটা কাটা তোমার ইয়ে থাকবে ফুলকপি থাকবে তারপর, আর একটা হচ্ছে special chicken বিরিয়ানি, যেখানে আপনি পেয়ে যাবেন, তার সাথে চিকেন কষা হ্যাঁ আর মটন বিরিয়ানির তাই দুটো প্রকারের আছে, একটা শুধু হচ্ছে মটন বিরিয়ানি যেখানে আপনি এক piece মটন পাবেন বিরিয়ানির সাথে। আর আর যে spceial মটন বিরিয়ানিটা সেখানে আপনি সেই এক piece মটন এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন, হচ্ছে যে দু piece এর কোষা মটন with gravy.

ডিমের জন্য আপনাকে আলাদা করে অর্ডার দিতে হবে, যেরকম আপনি যদি মটন বিরিয়ানি নেন maam তাহলে আপনাকে তার সাথে বলতে হবে, আপনার ক piece ডিম্ চাই সেই হিসাবে আমরা ডিম্ provide করে দেব আপনাকে।

আ আ না maam এ না না actually আমাদের দোকানে হচ্ছে একটা restaurant হচ্ছে যে সব, যে আপনার বিরিয়ানি plater আছে সেটার হিসাবে আপনার egg টা ছাড়া আছে, কারণ egg অনেক জনের allergy থাকে।

হ্যাঁ, একটা তে ডিম্ নিলে আপনার ওই আ পরে যাবে দশ টাকা extra.

হ্যাঁ রায়তা আপনি পাবেন হচ্ছে শুধু চিকেন বিরিয়ানির সাথে আর মটন বিরিয়ানির সাথে আর কোনো তে রায়তা নেয়, কিন্তু আপনি যদি order করতে চান আলাদা ভাবে, তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে সেটা। পঞ্চাশ টাকা একটা রায়তার plate হচ্ছে পঞ্চাশ টাকা।

Combo এখন চলছে maam আআ আপনার আআ মটন বিরিয়ানি দু plate নিলে আপনার হয়ে যাবে, এমনি আমাদের single নিলে হচ্ছে সাড়ে তিনশো টাকা। আর যদি আপনি দু plate নিন, তাহলে ওটা পরে যাবে আপনার, হচ্ছে যদি সাড়ে তিনশো সাড়ে তিনশো করি তাহলে সাতশো টাকা হচ্ছে। কিন্তু আপনি যদি combo তে নিতে চান, তাহলে pair এর হিসাবে সেটা পরে যাবে আপনার ছ শো পঞ্চাশ টাকা করে, এবার আপনি যতটা pair নেবেন, সেই হিসাবে ছ শো পঞ্চাশ করে পড়বে আপনার। এটা হলো মটন বিরিয়ানির এবার বলে দি maam আপনাকে চিকেন বিরিয়ানির কথা হচ্ছে চিকেন বিরিয়ানি আপনার, আমাদের এখানে rate হচ্ছে simple rate হম three twenty per plate. আআ এবার three twenty per plate কিন্তু আপনি যদি তিন থে~তিন থেকে minimum three platers চিকেন plate যদি নিন নেবেন, চিকেন বিরিয়ানি। তাহলে আপনার পরে যাবে হচ্ছে শুধু মাত্র নো শো টাকা, that is আআ আপনি ষাট টাকা off পাবেন।

হ্যাঁ হ্যাঁ।

হ্যাঁ আপনি কি আহ কি চান মানে chicken জানতে চান না chicken মটন মিশিয়ে নিতে চান সেটা বলুন আপনা আমাকে. আচ্ছা ma'am আমাদের এখানে হচ্ছে chicken কষা পাবেন আপনি দু piece যেটা আপনি আড়াই শো টাকায় পাবেন medium piece থাকবে ma'am,

আচ্ছা chicken চাপ, তাহলে chicken চাপ আপনার পরে যাবে ma'am তিনশো টাকা ওখানে আপনি পাবেন চার। piece আর মটন বললাম আপনাকে যদি হ্যাঁ মটন কোষা নিন, তাহলে আপনার পরে যাচ্ছে হচ্ছে দু piece এ আড়াই শো টাকা। হম মটন এর মটন এর ma'am চার piece র platter নেই আপনাকে যদি চার piece লাগে তাহলে ওই আহ দুটো platter নিতে হবে, হম আর আমাদের এইখানে একটা মানে, কি বলবো বিশেষ করে সবাই এই combo টা নেয় যে আপনার বিরিয়ানি নেয় ঠিক আছে বিরিয়ানি নিলো তার সাথে ডিম যদি তারা নিলো তাহলে ভালো আর কেউ কেউ নেয় না ma'am, আর রায়তা আপনি নিলে নিতে পারেন তার সাথে আপনি পেয়ে যাবেন ma'am আহ chicken বা মটন আহ মটন. Chicken চাপ পেয়ে যাবেন plater বা মটন কোষা সেটা আপনার over all মিলিয়ে একটা আহ একজনের পড়বে আপনার হচ্ছে পাঁচশো টাকা। এটা offer চলছে ma'am এটা আহ originally এখানে এটা platter দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা কিন্তু এখন thirty-three end off, Half percent আপনি পেয়ে যাচ্ছেন অফ তাই জন্য এটা আপনার পাঁচশো টাকা পড়বে যদি আপনি আজ কেই order করুন তাহলে কারণ আজকেই offer last.

Ma'am আপনি কি বিরিয়ানি ছাড়া আরো কিছু নিতে চান? বলুন ma'am? Chicken বিরিয়ানি তাই তো? আচ্ছা দু plate মটন বিরিয়ানি। ওই সবার মধ্যে মানে ওই আপনার total টা seven plates হচ্ছে তাহলে সাত টা plate সাত টা egg যাবে, তাই তো? ঠিক আছে ma'am.

আচ্ছা তিন টা রায়তা, আচ্ছা তিন plate কোষা. Ma'am আপনার. চাটনি পাঁপড় বা রসোগোল্লা কিছু. Ma'am বিরিয়ানি সাথে thumbs up দেব? তাহলে আপনার total একবার আমি বলে দিচ্ছি আপনি কি কি order করলেন ma'am ঠিক আছে, আহ পাঁচ plate হচ্ছে আপনার chicken বিরিয়ানি। বিরিয়ানি, তিন টে রায়তা আর সব plate এই একটা করে ডিম্আ র হচ্ছে আপনার, হ্যাঁ, totalbilling amount amount তা আমি বলে দিচ্ছি আপনি কি G pay করবেন? আচ্ছা! আচ্ছা, ম্যামG pay আপনি করলেন দশ %অফ পেতেন তাই আমি বলে ছিলাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে একটু time দিন ma'am আমি biling amount টা, আপনাকে টোটাল বলে দিচ্ছি

Total billing amount হচ্ছে আ দু হাজার আটশো সত্তর টাকা। বলুন ma'am আমি লিখে নিচ্ছি। চৌষটি by চার আচ্ছা চৌষটি by তিন, পুর পুকুর main road. কলকাতা,

সে একটু দিয়ে দিন, কারণ যে delivery boy.

S ix five double two. Ma'am আপনার নাম বলে দিন, কোন নামে order যাবে? ঠিক আছে ma'am আপনার order পৌঁছে যাবে হচ্ছে one hour এক ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার order. আজকে actually আমাদের twenty five years complete হচ্ছে পঁচিশ বছর তাই জন্য আমরা আজকে এই টা নিচ্ছি না, charge আলাদা ভাবে

হা বলুন হা ma'am ঠিক আছে ঠিক আছে okay thankyou. স্টার প্রকল্প, বিশ্ব bank শিক্ষার জন্য পাঁচশো মিলিয়ন dollar অনুমোদন করেছে।

of management development বিশ্ব প্রতিযোগিতা মূলক সূচক প্রকাশ করেছে। কৃত্রিম বুদ্ধি মত্তা উপর বৈশিক অংশীদারিত্বের যোগ দিয়েছে ভারত।

অন্ধপ্রদেশ, জগ্ননা বিদ্যা দেবেনা প্রকল্প চালু করেছে। স্কিম সম্পর্কে। অন্ধপ্রদেশে শিক্ষা নিতে। অন্ধপ্রদেশে শিক্ষা নিতে। অন্ধপ্রদেশে জগ্ননা বিদ্যা দেবেনা প্রকল্প চালু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক lockdown টু পয়েন্ট উর্ধ এর জন্য নির্দেশিকা জারি করেছে।

তৃনমুল উন্নয়ন, জাতীয় online শিক্ষা platform সোয়মে access তিন গুণ হয়েছে। সাঁতারের অধ্যয়ন।

বেশ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো যাচ্ছে তা তোর শরীর টা খারাপ খারাপ লাগছে শুনলাম হ্যাঁ শরীর তরির জ্বর হয়েছিলো বুঝলি তার জন্য শরীর টা খানিক খারাপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা এখন কেমন আছিস?

হ্যাঁ চলে যাচ্ছে তো বল পড়াশোনা কেমন করচ্ছে পড়া শোন বেশ করছি পড়ি বার মত পড়ছি আর কাজ করিবার মত কাজ করছি কি করবো বল উহ আর কি আর বলবি এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো ঐ দিকে শীত টা কেমন পরছে রে হ্যাঁ শীত টা তো বেশ পরেছে ধরলে বিশাল প্রচণ্ড ঠাণ্ডা কিন্তু এই বারে বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কি আর বলবো শীত প্রচুর পড়ছে হ্যাঁ, দু দিন আগে তো বিশাল রোদ গরম হয়েছিলো আবার শীত পরেছে মনে হচ্ছে হ্যাঁ, তো খাওয়া-দাওয়া করলি? না, না এখনো খাওয়া-দাওয়া করিনি এইতো এলাম college থেকে এলাম বাড়ি, স্নান করিনি স্নান করবো তা ভাবছি স্নান করবো না স্নান করবো না রে তুই না স্নান তো আমি করেছিলাম সকাল বেলা আমি একটু বাড়ি থেকে গেইছি তোকে মনে পড়ল তার লেগে phone করলাম

হম তুই office যাসনি আজকে? হ্যাঁ office তো গিয়েছিলাম আহ ছুটি হয়ে গেল কাজ নাই পালিয়ে এলাম ও আজকে ছুটি হয়ে গেল কাজ নাই?

হ্যাঁ খেলাধুলা তো চলছেই, ফুটবল চলছে বেট বল চলছে ফুটবল ধরল এই সকাল থেকে খেলি এখানেই আর বেট বল ঐ বিকাল থেকে এখানেই হম তো কেমন খ~ খেলতে পারিস তো? কি সবচেয়ে ভালো খেলা কি তোর খেলতে ভালো লাগে? ভলো লাগে তো ফুটবল টা খেলতে বেশ ভালোই লাগে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 হ্যাঁ আর তুই হ্যাঁ হ্যাঁ ফুটবল টাই নেশা আছে

তা তুই খাওয়া-দাওয়া করেছিস? খাওয়া-দাওয়া করে করে করেছি আবার করতে হবে সে কখন হয়েছে শুনলাম তোর জ্বর হয়েছিলো? হে বলিসনা, জ্বর হয়েছিল মানে একদম কঠিন জ্বর সে আবহাওয়ার পরিবর্তন হয়েছে কি বলবো জ্বর হয়েছে hello আবহাওয়ার জন্য জ্বর হয়েছে তোর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ খুব আবহাওয়া খারাপ তো খুব খাপ দার্জিলিং বেড়াতে যাবো দার্জিলিং আবহাওয়া টা কেমন রে? ওরে বাবা দার্জিলিং এর কথা বলিসনা! দার্জিলিংর TV তো দেখলাম খবরে দিয়েছে, দার্জিলিং নিয়ে বপরে বরফ পরছে, ঐ তাইলে প্রচণ্ড ঠাণ্ডা কিন্তু

বিমান? , তুই এখন দার্জিলিং যাবি? হ্যাঁ দার্জিলিং যাবো মনে করছি তা হবে হ্যাঁ ঠাণ্ডা লেগে গেলে যেতেও পারবোনা হ্যাঁ প্রচণ্ড ঠাণ্ডা কিন্তু ওই তালি তুই যদি যাস তাহলে এখন যাসনা গেলে ওই যখন রোদ, গরম পড়বে না খানিক ধরলে medium পরবে তখন যাস, এখন গেলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বিশাল ব্যাপার এখন যা প্রবিরের থেকে শুনলাম চাষ-বাষ ভালোই করছিস তো হ্যাঁ চাষ বাষ করছি কপি লাগিয়েছি তো কপি বেচে কপিটা কেমন হয়েছে শীতে? হ্যাঁ কপিটা বেশ ধরেছে ধরলে এখন তো বাজারে কপির যা দাম কুড়ি-পঁচিশ টাকা করে piece per piece এত কত কত কাঠা জমিতে তুই কপি চাষ করেছিস বল? এই পনোরো কাঠার মতো লাগিয়েছি কপি পনোরো কাটা জমি লাগিয়েছিস, তো কেমন ফলন হয়েছে? হ্যাঁ বেশ ভালোই হয়েছে side side আছে বেত গাজর আছে, তারপর মুলো আছে, ধনে আছে, আবার একপাটি রসুন লাগিয়েছি, পেয়াজ লাগিয়েছি

আহ তো সবচেয়ে ফলনটা কোন ভালো ফলনটা ভোবছে কোনটা ভালো হয়েছে, কপিতে না মুলোতে? হ্যাঁ না না কপিতে কপিটা যা অনেক লাগেনি কপিটা ধরলে হম দশ হাজার দশ হাজার pice আছে ধরলে কপিটা দশ হাজার pice কপি লাগিয়েছিস? না দশ হাজার pice কপি লাগিয়েছি হ্যাঁ হ্যাঁ ভালোই করেছিস কপি তে যে ই হয়েছে কপিতে আর আবহাওয়া তো শুনছি কপি মারা যাচ্ছে অচেনা আলফা জমেছে আবহওয়া জন্য তো সেই দিনকে সেই দিনকে ধরলে আমি কপি টাকে বাতালাম মানে জল দিলাম ভোমে দেখচ্ছি তো তার পর দিন দিচ্ছি খুব শীত করে দিয়েছে জমিতে যত জল আছে একটুকু জল মরে নি জলে তো জানিস তো শিকর ফিকর পরিস্কার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

হ্যাঁ এই দু গেলাম হাট নিয়ে গেছি তো বেশির ভাগ নয়ে একশো দুশো pice করে সবাই নিয়ে গেছি মানে একশো দু শো pice করে কপি নিয়ে আবহওয়া লেগে কপি টাটকা থাকবে তো হ্যাঁ টাটকা

হ্যাঁ কি কি কোন গাছ টা বলতো সে যেমন বিছুন ধানের বিছুন চিনিস তো? তখন সব ফেলায় দিছে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

হ্যাঁ কুয়াশার জন্য শেষ হয়ে যাচ্ছি কি করাবে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে

হ্যাঁ আমরাও লাগাই ছিলাম বুঝলি লাগাতে লাগাতে দেখি এতো কুয়াশা হয়েছে কুয়াশার মধ্যে দেখছি বিচি গুলো লাল লাল হয়ে গেছে নিয়ে দোকানে গেলাম দোকান থেকে সার ইউরিয়া নিয়ে এলাম ইউরিয়া দিয়ে এলাম এখন টপ দেখছি যে ভালোই আছে ভালো আছে তোর বাবারা সব ভালো আছে তো কি বলছিস? বলছি তোর বাবারা ভালো আছে তো? হ্যাঁ বাবারা বেশ ভালো মানে ভালো নাই বিজলি সেই ঠাণ্ডা থেকে বলছি সেই ঠাণ্ডা তে জ্বরে কাপছে এখনো যেতে পারে না ডাক্তার দেখাতে যাব ঐ গেছি ও তোর বাবারো জ্বর হয়েছে না কি?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 হ্যাঁ বয়স্ক লোকদের কে বেশি হয়ছে আবহাওয়া খারাপ

বয়স্ক আর বাচ্চা বাচ্চা গুলা ওরা তো সহ্য করতে পারে না হচ্ছে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 হ্যাঁ তাই হ্যাঁ আমার বল বল

হ্যাঁ ম্যালেরিয়া রোগ একটা জ্বালা ঐ যে ডাক্তার খানা নিয়ে গেলাম ডাক্তার খানায় বলল এখানে report করতে হবে আহ রক্ত পরিক্ষা করতে হবে রক্ত ফক্ত পরিক্ষা করলাম করলাম বেশি জ্বর হয়েছে জ্বরে এবার ওষুধ টোশুধ লেখিলে ওষুধ নিলাম ডাক্তার খানায় তার পর নিয়ে চলে এলাম বাবা কে এখন একটু ওষুধ টা খায়ে দিচ্ছি সুস্থ আছে অতটা নয় তা আমারও ঐ অবস্থা হয়েছিলো বুঝলি আমি তো ওষুধ ওষুধ খেলাম ধরলে একমাসের মত ওষুধ খেলাম আমি আমারও জ্বর হয়েছিলো ও তুই একটা কাজ করতে পারিস তো কাল মেঘা বলে একটা পাতা পাওয়া যায় বুঝলি রস টা খেতে পারবি

কালো মেঘা কাল একটা ওষুধ তিতো দেখবি পাতাটা ও সেই ওটা বাসকের পাতা তো হ্যাঁ বাসকের পাতা হ্যাঁ খেয়েছিস কোনো দিন ওটা খেয়েছি তো না ওটা আর বলিস না যে দিন প্রথম খেয়ে না সে দিন আমি বমি করে দিয়েছিলাম একেবারে